আমরা এখন আলোচনা করব ভারতের শিক্ষা সম্বন্ধে ভারতের শিক্ষা কি মূল্য হওয়া উচিত l

শিক্ষা আমাদের সফল ভবিষ্যতের ভিত্তি শিক্ষা সবার জন্য বিনামূল্যে হওয়া উচিত কারণ সবাই তা বহন করতে পারে না,

কঠোর পরিশ্রম করে কিন্তু অনেক লোক আছে যারা এটি করতে পারেনা কারণ তাদের অর্থ এটার জন্য যথেষ্ট নয় যে শিশুরা পড়াশোনা করতে চাই তারা এটা বহন করতে পারে না l অনেক পরিবারে এমন সমস্যার সম্মুখীন হন l অভিভাবকরা খুব চিন্তিত এবং গভীর চিন্তায় পড়েছিলেন কি করবেন কিভাবে উচ্চ বেতনের চাকরি খুঁজে পাবেন এবং,

ছিলনা তবে তাদের উপার্জনিত এবং অতিরিক্ত ক্লাসের জন্য ব্যয় হয়েছিল যা পরীক্ষার প্রশ্ন দিতে সাহায্য,

পরিবহন খরচের জন্য অর্থে প্রয়োজন ফলে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হন ভারত সরকারের উচিত দরিদ্র, সাহায্য করার জন্য বিনামূল্যে শিক্ষা প্রদান করা এবং ইতিমধ্যে তাদের উচিত বেসরকারি সংস্থান গলিতে শিক্ষাপ্রতিষ্ঠান চালানোর, অনুমতি দেওয়া উচ্চশিক্ষার কিছু ধনী পরিবার তাদের সন্তানদের প্রাইভেট ফার্মে পাঠাতে পারে যখন পাবলিক, ফর্মগুলো প্রাইভেট ফার্মগুলোর সাথে প্রতি রবিবার করে ফলস্বরূপ তাদের পরিষেবা সর্ব রাহে উচ্চ মানে করা সরবরাহ করা হয় l ভারতের শিক্ষা ব্যবস্থার মুখোমুখি প্রধান চ্যালেঞ্জ ভারতীয় শিক্ষা ব্যবস্থার মুখোমুখি প্রধান চ্যালেঞ্জ গুলো হলো শিক্ষা ব্যয়, ব্যয়বহুল উচ্চ শিক্ষা ক্ষমতা ব্যবহার মৌলিক সুবিধা সম্পদের অপচয় সাধারণ শিক্ষাবৃত্তির ছাত্র-শিক্ষক অনুপাত, শিক্ষা ব্যয়, ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা উচিত পর্যাপ্ত অর্থের অভাব শিক্ষার,

ও গ্রন্থাগার ইত্যাদির অভাব রয়েছে যার কারণে কাঙ্খিত ফলাফল অর্জন করা যাচ্ছে না ব্যায়বহুল উচ্চশিক্ষা, ভারতের বিশ্ববিদ্যালয় ও পেশাগত শিক্ষা ব্যয়বহুল হয়ে উঠেছে এইসবের প্রতিষ্ঠানে ফী কাঠামো বেশ বেশি,

শুরু করেছে আজকাল উচ্চশিক্ষা একটি অত্যন্ত ব্যয়বহুল প্রচেষ্টা ক্ষমতা ব্যবহার করে বিশ্বে এক সৃজনশীল মন দরকার, এবং সরকারের উচিত স্কুলগুলিতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের সম্ভাব্যতাকে সর্বোচ্চ করতে উৎসাহিত করা এবং,

সরকার এখন ডিজিটাল শিক্ষার দিকে নজর দিচ্ছে তাই তাদের সরকারি স্কুলে পেতে হবে। গ্রামীন এলাকায় প্রয়োজনও সব সুযোগ সুবিধা প্রদানের, পদক্ষেপ নিতে হবে সম্পদের অপচয় আমাদের শিক্ষা ব্যবস্থা সাধারণ শিক্ষার উপর ভিত্তি করে বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনা,

শিক্ষা ব্যবস্থা প্রকৃতির সাধারণ শিক্ষা কারিগরি শিক্ষা উন্নয়ন যথেষ্ট অসন্তোস্ত তাই আমাদের শিক্ষামূল্যহীন, তাই শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, এটি সরকারের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ছাত্র-শিক্ষক অনুপাত উপযুক্ত শিক্ষার সন্ধান কারি,

বিনামূল্যে শিক্ষার বিনামূল্যে শিক্ষার অস্তিত্ব গত পারমাণবিক দারিদ্র্য এবং জলবায়ু উন্তি কমাতে সাহায্য করতে পারে ভারতের বৃহৎ জনসংখ্যার কারণে বিনামূল্যে শিক্ষা অর্জন করা একটি কঠিন লক্ষ্য হয়ে ওঠে,

মৌলিক শিক্ষা দেশের প্রতিটি নাগরিকের অধিকার যেহেতু দেশের বেশির ভাগই সাক্ষর নয় ক্রমবর্ধমান প্রযুক্তি এবং শিক্ষা, প্রধানত অনলাইন হওয়ায় জনসংখ্যার একটি বড় অংশ পিছিয়ে রয়েছে যেহেতু,

নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য উপলব্ধ হওয়া উচিত বিনামূল্য শিক্ষা আরো অভিভাবকদের,

বেশিরভাগ লোকে বিশেষ করে সমাজের দরিদ্র অংশের দুইটির বেশি সন্তান রয়েছে, তাই পরিবারের উপার্জন ক্ষম সদস্যদের সকলের লেখাপড়া, হওয়ার জোগাড় করা খুবই কঠিন হয়ে পড়ে তাই বিনামূল্যে শিক্ষা হবে শিক্ষা প্রধানের একটি সুবিধাজনক মাধ্যম ভারতে বিনামূল্যে, শিক্ষার ধারণাকে সমর্থন করার পরিকল্পনা আছে কি শিক্ষার অধিকার আইন ছই থেকে চোদ্দ বছর বয়সে শিশুদের জন্য বিনামূল্যে,

সবচেয়ে বড় কথা এতে শিশু শ্রম অনেকাংশে দূর হবে আর বাড়বে দেশের শিক্ষার হার, সবার জন্য শিক্ষা কেন বিনামূল্যে হওয়া উচিত বিনামূল্য শিক্ষা মাধ্যমে প্রত্যেকেরই তাদের স্বপ্ন অনুসরণ করা এবং, তাদের সম্ভাবনা অর্জনের সমান সুযোগ পাবে এটি একটি আরো শিক্ষিত এবং উৎপাদনশীল সমাজের দিকে পরিচালিত করবে শেষ পর্যন্ত, আমরা সবাই উপকৃত হব যত বেশি মানুষ শিক্ষিত হবে আমরা অপরানহার্স এবং জীবনের মানের সামগ্রিক দেখতে, অনুচ্ছেদ একুশে শিক্ষার অধিকার কি সংবিধান আটাশ তম সংশোধনের আইআতা দুই হাজার দুই ভারতের সংবিধানে একুশে অনুচ্ছেদ টি, ছয় থেকে চোদ্দ বছর বয়সি সকল শিশুদের বিনামূল্য এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদানের মৌলিক অধিকার হিসেবে সন্নিবেশিত করেছে, রাষ্ট্রের মত একটি পদ্ধতিতে অন্তর্ভুক্ত করেছে আইন ধরা নির্ধারণ করতে পারে ধারা পইন্তালিস এবং একুশে টি, এটি ভারতের শিক্ষার সুযোগের সমতাও নিশ্চিত করে অনুচ্ছেদ একুশে সন্নিবেশ প্রাথমিক শিক্ষাকে ছয় থেকে চোদ্দ বছর বয়সে সকল শিশু, মৌলিক অধিকার করে অনুচ্ছেদ পইন্তালিস সংশোধন করা হয়েছে যাতে পার্ক প্রাথমিক শিক্ষার সুযোগ ছয় বছর বয়স পর্যন্ত সীমিত করা যায় l অনুচ্ছেদ পইন্তালিস শিক্ষার অধিকার কি ভারতের সংবিধানের অনুচ্ছেদ পইন্তালিস একটি আইন হিসাবে প্রতিষ্ঠিত ছিল, রাজ্য এই সংবিধানের সূচনা থেকে দশ বছরের মধ্যে চোদ্দ বছর বয়সী সমস্ত শিশুর জন্য পর্যন্ত বিনামূল্যে ও বাধ্যতা যে কোন শিক্ষা প্রদানের চেষ্টা করবে, বিনামূল্যে শিক্ষা মানে কি? বিনামূল্যে শিক্ষাকে স্কুল ফী হিসাবে সংজ্ঞায়িত করা হয় সাধারণত দুই ধরনের ফী আছে প্রথমত সরাসরি ফ্রি বা চার্জ, যেমন টিউশন ফী বা পাঠ্য পুস্তকের ফী ইত্যাদি যার অর্থ তারা সরাসরি শিক্ষার জন্য ব্যয় করা হয় বিনামূল্যে শিক্ষার, প্রভাব উপরন্তক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা নিতে নিম্নলিখিত সুবিধা রয়েছে সুস্থ সম্পর্ক উন্নত যোগাযোগ সম্প্রদায়ের উন্নয়ন উন্নত শিক্ষার মান এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন আনা হলে তা কম, বিনামূল্যে শিক্ষা কিভাবে সমাজের উপকার করতে পারে একটি জনসংখ্যা যারা ভালো শিক্ষিত কম বেকারত্ব সহায়তা কর্মসূচির উপর, কম নির্ভরতা এবং উচ্চ কর রাজস্ব শিক্ষা অপরাধ কমায় জনস্বার্থে উন্নতি ঘটা এবং,

সিদ্ধান্ত গ্রহণ মানসিক তৎপরতা সমস্যার সমাধান এবং যৌতিক চিন্তাভাবনার মতন গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশের সহায়তা করে l তাদের পেশাগত মানুষ এবং ব্যক্তিগত জীবনে সমস্যার সম্মুখীন হতে হয় এই ধরনের পরিস্থিতিকে তারা কতটা, শিক্ষিত এবং স্ব সচেতন তা থেকে যুক্তিযুক্ত এবং জ্ঞাত সিদ্ধান্ত নেওয়ার তাদের ক্ষমতা আছে শিক্ষা কেন গুরুত্বপূর্ণ এ তিনটি কারণ এটা মানুষকে ভালো নাগরিক হতে ভালো বেতনের চাকরি পেতে সাহায্য করে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য দেখায়, শিক্ষা আমাদের কঠোর পরিশ্রমের ভূমিকা দেখা এবং একই সময়ের আমাদের বৃদ্ধি এবং বিকাশের সহায়তা করে এইভাবে আমরা,

টি উদ্দেশ্য কি স্কুলের উদ্দেশ্য, এইগুলি ছিল আত্মজ্ঞান শেখা এবং বিকাশ করা জীবন দক্ষতা এবং সামাজিক পক্ষতা বিকাশ জীবনের, সম্ভাবনা এবং জীবনের মান অপটিমাইজ করা ভবিষ্যৎ কর্মসংস্থান এবং অর্থনৈতিক মঙ্গল সক্ষম করা পৃথিবীতে কি শিক্ষা বিনামূল্যে? বিশ্বের বেশিরভাগ দেশ তাদের নাগরিকদের বিনামুলে প্রাথমিক শিক্ষা প্রদান করে না বিনামূলে প্রাথমিক শিক্ষার দেশগুলির মধ্যে ক্যামেরু কলম্বিয়া মালদ্বীপ এবং সুদান l তৎপরী অনেক দেশ যেখানে প্রাথমিক শিক্ষা বিনামূল্যে সেখানে স্কুলিং হয় না, বিনামূল্যে শিক্ষা কিভাবে বিশ্বকে বদলে দিতে পারে শিক্ষা সচেতনতা ছড়ায় কুসংস্কার ও কুসংস্কার সমাজকে ফাঁকা করে তোলে, ভ্রান্ত বিশ্বাসের দ্বারা বিভ্রান্ত লোকেরা সমাজে উপকারের চেয়ে বেশি ক্ষতি করে শিক্ষা আমাদের প্রশ্ন করতে সাহায্য করে আমাদের একটি, বিশ্লেষণাত্মক মন দেয় এবং আমাদের কুসংস্কার প্রত্যাখ্যান করতে সাহায্য করে একটি শিক্ষিত মন সমস্ত কাজের পেছনে যুক্তি এবং, বৈজ্ঞানিক যুক্তি খুঁজে বিনামূল্যে শিক্ষা কি মানুষের অধিকার হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট বসবাসকারী সমস্ত শিশুর বিনামূল্যে পাবলিক শিক্ষার অধিকার রয়েছে l এবং সংবিধানের প্রয়োজন যে সমস্ত শিশুকে সমাজ শিক্ষার সুযোগ দেওয়া হবে তা নির্বিশেষে যেকোনো জাতি জাতিগত পটভূমি, ধর্ম বা লিঙ্গের অথবা তারা ধনী বা দরিদ্র নাগরিক বা অনগরিক সকলের জন্য শিক্ষা, ভালো শিক্ষা জীবনের সফলতার চাবিকাঠি এটি একজনের জীবন এবং কেরিয়ার গঠনের সহায়তা করে এবং আমাদের সফল হওয়ার জন্য, প্রয়োজনীয় দক্ষতা দেয় যাই হোক মৌলিক শিক্ষার নাগালের বাইরে এবং অনেকের জন্য বিলাসিতা, এবং আরও তাই উচ্চশিক্ষা অধ্যায়নের মার্তি সুবিধা কি কি এখানে পাঁচটি কারণ রয়েছে কেন প্রথমে এই অধ্যায়ন করা, আপনার জন্য সঠিক পছন্দ হতে পারে পরিপক্ক হওয়ার সুযোগ সুযোগের বিস্তৃত নির্বাচন আন্তর ব্যক্তি দক্ষতা, তৈরি করে আপনার সহকর্মীদের সঙ্গে পড়া ভ্রমণের জন্য দীর্ঘ সময় শিক্ষা শক্তি কি একটি শিক্ষা আমাদের সমাজ তৈরি করে,

এটি আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে শেখায় এবং আমাদের সমস্যা সমাধানের দক্ষতা দেয় দক্ষতা দেয় শিক্ষাজীবনের কি গুরুত্বপূর্ণ, শিক্ষা একজন ব্যক্তিকে জ্ঞান অর্জন করতে এবং জীবনের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এটি আপনাকে আপনার কেরিয়ার এবং আপনার, ব্যক্তিগত বিকাশের উন্নতি করতে সহায়তা করতে পারে শিক্ষিত ব্যক্তি পারে সমাজের একজন মহান নাগরিক,

এবং একটি নির্দিষ্ট সমাজের নিয়ম ও মূল্যবোধ গঠনের ভূমিকা পালন করে এই মানগুলি শেষ পর্যন্ত মানুষ দ্বারা তৈরি করা হয়, সম্প্রদায়ের কাঠামো সংজ্ঞায়িত করুন তারা যে লক্ষ্যগুলোর জন্য প্রচেষ্টা করে এবং কিভাবে তারা বিশ্বব্যাপী উন্নয়নকে এগিয়ে নিতে, সাহায্য করে শিক্ষা ভবিষ্যতে আপনাকে কিভাবে সাহায্য করবে একটি শিক্ষার ডিগ্রী আপনাকে অনেক মূল্যবান দক্ষতা, শেখায় যা আপনি আপনার ভবিষ্যৎ কর্মজীবনে প্রয়োগ করতে পারেন কিছু দক্ষতা আপনি শিখুন এরমধ্যে রয়েছে বঙ্গ ব্যবস্থাপনা যোগাযোগ, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং রিপোর্টিং শিক্ষাই, শিক্ষা হল মূল সাফল্যের কারণ শিক্ষা আমাদের এমন দক্ষতা এবং নৈতিকতার জ্ঞান দেয় যা আমরা, শিখি বিশ্বের বিদ্যামন কারণ এটি আমাদের এগিয়ে যেতে সাহায্য করে, আজকাল শিক্ষকের জীবনের একটি উপায় হিসেবে বিবেচনা করা, যেখানে কেউ কেবল শিখতে এবং শিখতে পারেনা তবে তার জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নিতে, শিক্ষার সাতটি লক্ষ্য কি কি কুড়ি মার্কিন ফউরব পাঁচ আট এক দুই জাতীয় শিক্ষা লোক, শুরুতেই বিদ্যালয় এর অবসান ছাত্র কৃতিত্ব এবং নাগরিকত্ব শিক্ষক শিক্ষা এবং পেশাগত উন্নয়ন গণিত এবং বিজ্ঞান,

জ্ঞান প্রদান বা দক্ষতা এবং চরিত্রের বৈশিষ্ট্য প্রচার করে এই উদ্দেশ্যগুলির মধ্যে বোঝাপড়া যৌক্তিকতা দয়া এবং সততার বিকাশ,